এই ছবিটাতে একটা টোটো দেখাচ্ছে। একটা লোক আসছে। একটা ছে লোক যাছে ওই ওই ও--

অনেক বিল্ডিং দেখাচ্ছে। অনেক ব্যানার ও লাগা আছে।

সামনে দুটো খিরকি। আর সামনেতে একটা গেট দেখাছে। গেট - এর উপরে একটা বোর্ড লাগা আছে।

সাইডে -এ এ.টি.এম. । কজন লোক বসে আছে।